আমি এখানে একটি খাবারের ছবি দেখতে পারছি একটি সাদা প্লেটের ওপর এবং তার উপরে একটি কলাপাতার--

ছোট্ট ছোট বাচ্চা রয়েছে যেগুলিকে খুব সুন্দরভাবে--

এখানে আমি একটি খেলার মাঠের ছবি দেখতে পাচ্ছি।

আরা রাস্তার চারিদিকে অনেকগুলি সবুজ ঘাস রয়েছে পেছনে একটা বড় বিল্ডিং রয়েছে অনেকগুলি গাছ রয়েছে পেছনে একটি ছোট বিল্ডিং রয়েছে।

আমি এখানে একটি দৃশ্য দেখতে পাচ্ছি যার মধ্যে একটি নদী রয়েছে নদীর উপর একটি কাঁচা সেতু রয়েছে এবং একটি--

মেন্টের তৈরি সেতু রয়েছে আর কাজেই সেতুর ওপর দিয়ে অনেক মানুষ চলাচল করছে।

গেট লাগানো হয়েছে এই গেটটা অনেক সুন্দরভাবে সাজ সাজানো হয়েছে সামনে দুটো গাছ লাগানো আছে এবং--

সুন্দরবাবে ডিজাইন করা হয়েছে এবং এটা সামনে--

একজন বাইরে উম যাচ্ছে আরেকজন ভেতরে দাঁড়িয়ে রয়েছে।

আর একটা সামনে একটা গেইটই দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি।

একটু আলো দেখতে পাচ্ছি বক্সগুলির ভিতর থেকে আলো দেখতে পাচ্ছি।

একটা ঘর ঘরের ভিতরে এগুলিকে রাখা হয়ে--

এবং সামনে আমি একটি জলের বোতল দেখতে পাচ্ছি ছোট্ট উম তার সাথে একটি টেবিল দেখতে পাচ্ছি।

আমি একটি ফাঁকা মাঠ দেখতে পাচ্ছি যার মধ্যে একটি--

আর দরজার উপরে একটি ফটো টাঙানো হয়েছে।

বিল্ডিংটির সামনে অনেক মানুষ রয়েছে অনেক মানুষ অনেক মা--

সামনে একটি সোফা রয়েছে একটি টেবিল রয়েছে।

একটি সামনে একটি গাড়ি রয়েছে আর গাড়ির পেছনে একটি বড় গ্লাস রয়েছে গ্লাসের পেছনে আরো দুটো গাড়ি রয়েছে।

একটি দরজা রয়েছে বিল্ডিং -টির সামনে উপরে আ একটি জাতীয় পতাকার ডিজাইন রয়েছে।

আমি এখানে একটি বিকেলের ছবি দেখতে পাচ্ছি যার দুইদিকে দুটো রাস্তা রয়েছে এবং রাস্তায় অনেকগুলি গাড়ি চলাচল করছে।